আমার সামনে তিনটা বক্স রাখানো আছে কার্টুন ।

এটা অনেকগুলো জঙ্গল গাছ বড় বড় দেখতে পাচ্ছি।

তার নীচে ডিমা আছে।

উঃ হোয়াইট কালার বুলু কালার -এর ব্রাউন কালার হোয়াইট কালার -এর ঘর দেখতে পাচ্ছি।

সাইটে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি।

একটি সিসার মধ্যে ফ্রিজের মধ্যে অনেকগুলো কেক রাখানো আছে।

আর এই জায়গাটাতে আমি দেখা পাচ্ছি একটা বুয়ো সাইন বোর্ড লাগানো আছে।

এর ভিতরে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি।

মাঝখানে একটা লোক আছে সাইডে একটা কালো ড্রেস পরে একটা মানুষ আছে।

সাইটে কিছু গ্যাস সিলিন্ডার রাখানো আছে।

এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে লাল ইঁটা দিয়ে গাথানো।

ফ্যাক্টরিতে থে কালার হচ্ছে হোয়াইট কালার ।

এইখানে দেখতে পাচ্ছি একটা সিলিং ফ্যানও লাগানো আছে।

ক্লাসরুমের কালার হচ্ছে ওয়ালের পীচ কালার আর সিলিংগের হোয়াইট কালার আছে।

পাতা দিয়ে এ সাইটে ঘেরানোরা সামনে একটা রোড দেখতে পাচ্ছি খাঁচার।

সাইডে আমি বাড়ি দেখতে পাচ্ছি দুইটা হোয়াইট কালার আর ব্রাউন কালারের উ দরজা।

আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা মেয়েস চেয়ারে বসে আছে।